বিল্ডিংটায় কোন রং এখানে দেখা যাচ্ছে না বিবর্ণ রঙের আকাশ দেখা যাচ্ছে কিছু গাছপালা দেখা যাচ্ছে আর কিছু রঙিন চিত্র দেখা যা--

সরকারি অফিস এখানে কাজকর্ম হয় সরকারি কাজকর্ম হয়। নিচে রাস্তাটা খুব সুন্দর করে সাজানো আছে গাড়িটা কোন সরকারি ভবন থেকে বেরিয়ে আসছে।